লাইটিং সবুজ লাল হলুদ জ্বলছে।

উম অনেক চোদ্দ পনেরো জন আছে-এ অ্যা কা একটা কাজ আছে উম ব্যাম এর জায়গাটা সাদা কালার ।

একটা লোক ফোন -এ কথা বলছে পাশে একটা ব্লু কালার ড্রাম আছেএ- তার ওই সাইড -এ একটা লোক আছে কোট পরে মুখে মাক্স পরে।

এ একটা আসনের মধ্যে একটা মেয়ে পা দিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের সাদা হলুদ ঘিয়ে কালার ব্লু কালার কমলা কালার ।

অনেক রকমের শোকেস আছে-এ বিভিন্ন রকম--

একটা বোর্ড আছে এক একটা বোর্ড আছে একটা লম্বা রড আছে।

এক জায়গাতে রান্না হচ্ছে তিনটে গামলা আছে-এ দুটো ও দুটো বউ আনাজ কাটছে একটা প্লেট -এর উপর বেগুন আছে।

অ তিনটে লোক আছে একটা সিঁড়ি আছে একটা বউ আছে একটা বাচ্চা আছে।

খয় ও খয়েরি সাদা গ সাদা গোলাপি সবুজ।

এটা একটা সেলুন দোকান টেবিল -এর উপ উপরে চিরুনি কাঁচি।